এখানে দেখা যাচ্ছে একটি বাজার বা একটি মার্কেটের দৃশ--

এখানে দেখা যাচ্ছে একটি উম শোরুম রয়েছে যা টি_ভি_এস কোম্পানি -র একটি শোরুম ।

এবং এই শোরুমটির নাম সিদ্ধি টি_ভি_এস যার ভিতরে বিভিন্ন রকমের উম গাড়ি উম বা ভেহিকেল আছে।

এবং এখানে গ্লু রয়েছে এবং আরো কত কি--

এই পার্কটির ভিতরে উম কিছু বসার জায়গা দেখা যাচ্ছে।

এবং এই পার্কটির উম মাঝে দিয়ে একটি রাস্তাও আছে।

যার আশেপাশে অনেক বনজঙ্গল গাছপালা দেখা যাচ্ছে।

এখানে আঃ দেখা যাচ্ছে যে একটি আঃ ইনস্টিটিউশন বা একটি আঃ স্কুল ।

তার উপর কিছু ফুলদানি রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি উম রেষ্টুরেন বা একটি ক্যাফেটেরিয়া ।

আঃ উম অবশ্যই তা হয়তো উদয়পুরের এ-একটি ক্যাফে

যেখানে বিভিন্ন ধরনের কেক উম বিভিন্ন ধরনের আঃ উম পেস্ট্রি রাখা আছে।

একটি কাচের বানানো বক্সের মধ্যে তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের বেলুন এবং পটাকা রাখা আছে।

ইম যা অনেকটি দূর থেকে নেওয়া হয়েছে এবং এই দৃশ্যের মদ্যে মন্দিরের সামনের দেখা যাচ্ছে কিছু গাছপালা এবং কিছু গাড়ি ঘোড়া মানুষ দেখা যাচ্ছে।

এখানে এই ছবিতে একটি মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে এবং এই আঃ দৃশ্যে যে এম কিছু তিনটি আঃ ঠাকুরের মূর্তি রয়েছে।

যেমন উম এদিকে দেখা যাচ্ছে অনেক রকমের মশলা রয়েছে তারপরে পিছনে দেখা যাচ্ছে অ ব্রাশ টুথ পেস্ট --